এখানে একটি নার্সারি রয়েছে।

এটি একটি ঘর ঘরের ভিতর রয়েছে অনেকগুলো বসার জায়গা।

তার ওপর রয়েছে অনেকগুলো বই খাতা।

বিদ্যালয়ের বাইরে দুটো গ্রিল ।

আশেপাশে লেখা আছে ধূমপান নিষেধ।

এর আশেপাশে বড় বড় পাথর রয়েছে খয়েরি রঙের।

সামনে এক বড় সবুজ মাঠ।

খেলার প্রস্তুতি নিচ্ছে।

এটি হল শকুন্তলা মার্কেট ।

এর পেছনে অনেকগুলো দোকান দেখাচ্ছে।

এখানে একটি দোকান রয়েছে।

এই দোকানটার নাম হচ্ছে ম্যাসাজ ভোলানাথ ফিড এজেন্সি ।

এখানে মুরগির তারপর বিভিন্ন এসব গৃহপালিত পশু পাখির খাদ্য পাওয়া যায়।

আগরতলা ফায়ার সার্ভিস ।

এটি একটি জামাকাপড়ের দোকান সামনে একটা বড় টেবিল রয়েছে।

রঙ বেরঙের বই লাল নীল হলুদ সবুজ।